বিল্ডিং এ অনেকগুলি জানালা লাগানো আছে উম এবং বিল্ডিং টি পাঁচিল দিয়ে ঘেরা ।

এই ছবিটিতে আমি একটি ফাঁকা জায়গায় অনেকগুলো মাছ ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাচ্ছি মাছ গুলো হলো তেলাপিয়া মাছ।

আর বাদ বাকি মানুষ সাদা রঙের জামা পরে আছে দোকানের সামনে অনেক বাইক দাঁড় করানো আ-- .

ও রাস্তার ওপরে দুটি বাস দাঁড়িয়ে আছে দুটি বাস ই সাদা এবং তার ওপরে লাগের ডিজাইন করা। .

ঘরের দেওয়ালের কাছে একজন লাল রঙের শার্ট পড়া মানুষ কিছু মানুষকে কিছু বোঝাচ্ছেঘরের মধ্যে চারজন মানুষ আছে ।

ছবিটিতে আমি একটা বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং এর রং সাদা আ- সাদা হলুদ। .

বিল্ডিং এর এক কোণে কালো রং করা বিল্ডিং এর আশপাশে অনেক গাছ আছে এবং বিল্ডিং এর সামনে একটি অটো ও দাঁড়িয়ে আছে ।

পেট্রোল পাম্প এর আশপাশে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এবং পেট্রোল পাম্প এর পিছনে অনেক বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং গুলোর পিছনে অনেক গাছপালা দেখা যাচ্ছে ।